এটি একটি দোকানের চিত্র আমি দেখতে পাচ্ছি এখানে।

রয়েছে বিভিন্ন ধরনের জিনিস এবং বিভিন্ন ধরনের প্যাকেটে জিনিসগুলো রাখা আছে পাশাপাশি একদিকে রয়েছে--

কোন ভ্রমণ কর্মীদের কাজ সব মানুষ সম্ভবত ভ্রমণ করার সময় এই ধরনের--

এখানে আমি দেখতে পাচ্ছি একটি শপিং মলের সুন্দর দৃশ্য দেখানো হয়েছে।

বিভিন্ন ধরনের ড্রেস ঝুলানো রয়েছে এখানে।

জেরক্সের দোকানের ভিতরে রয়েছে অনেকগুলি ফটো ফ্রেম ।

এখানে আমি দেখতে পারছি একটি সুন্দর পার্কের দৃশ্য।

ইম ঘরের কার্পেট সহ অন্যান্য জিনিসপত্র কার্পেটগুলো বিভিন্ন কালারের পাশাপাশি উপরে রয়েছে অনেকগুলা বালতি।

বাড়িটি যদিও হলুদ কালারের রং করানো।

এখানে একটি ফুল দোকানের চিত্র দেওয়া আছে যেখানে--

দুজন ব্যক্তি বসে আছে দোকানটি সম্ভবত টিফিন বা--

এখানে আমি দেখতে পাচ্ছি মাগুর মাছ রাখা আছে অনেকগুলি।

রাখা আছে এবং একটি হলো নাইট্রোজেন গ্যাসের।

এবং ছেলেটির পিছনে রয়েছে নানা রকমের কাপড় এবং কাপড়গুলি বিভিন্ন কালারের।

সুন্দরভাবে এগুলো সাজানো হয়েছে এবং তৈরি করা হয়েছে।

নৃত্যের দৃশ্য ধরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে এবং পাশেই রয়েছে আরেকটি মেয়ে এবং তার ড্রেস মানে শাড়িটা খুবই সুন্দর লাগছে তাকে।

তোলা হয়েছে ছবিটি এবং উপর থেকে একটি সুন্দর ভাবে জল পড়ছে।

এবং দুজন মহিলা একজন গুলাপী কালারের ড্রেস পরে আছে তারা জুতো চেক করছে।